কচুর লতি দিয়ে খাবে

এইটুকুই থুর থুর থুর সাদা color এর শাড়ী পরে বুড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ঘন জঙ্গলের মধ্যে বাড়ি। ওর বাড়িতে জানিস খুকুমনি সেই star জলসার খুকুমনি থেকে খুকুমনি গেছিলো।

জঙ্গল থেকে আহ কচুরী করলো, এই যে আমরা এখন মাছ মানে normally দেখা মাছ টা যে তুলে নিয়ে আসলাম, এখন আঁশ ছাড়াবো, এখন piece piece করে কাটবো এইগুলা খুব বিরক্ত লাগে। hello.

piece piece করে কাটবো এইরকম direct করো না, এই যে মাছটা কেটে এখন মাছের মধ্যে নুন, হলুদ, তেল মাখাবো ঠিক আছে, একটা একটা করে ভাজবো, এপিঠ ওপিঠ উল্টাবো এতো কথার তো দরকার নেই।

তাইনা? এইগুলা irritate লাগে আর কিছুনা। তারপরে তোদের খাওয়া হয়ে গেছে ?

তুই তো তুই তো তোর তো তোর chimney রয়েছে, তোর তো stand up এবং module এর kitchen রয়েছে, তুই তো বানাতেই পারিস, start করতেই পারিস। সবই আছে, micro oven আছে। হ্যাঁ তুই যেকোনো recipe করতে পারিস, আহ তোর হচ্ছে মোমো, কোনোদিন মোমো বানিয়েছিস? না, ওইটা হলো ইয়ে আমার আমার micro oven টা হলো Panasonic এর আহ কী যেন নাম ও convention green micro oven।

বড়দার বিয়েতে খাওয়িয়েছিলো কী যেন chicken satay না?

ভাবছিলাম Youtube এ, না এমনি normally

phone এ recipe দেখে, ভাবছিলাম Youtube এ সেটা দেব

obviously Youtube এর থেকে first এ দেখে করেছিলাম but না recipe টা ভালো লাগলে তবে Youtube এ আমি

উরি ভগবান রান্না , মানে এগুলো কী যারা oil con~ control করে, যারা নিজের শরীরের প্রতি possessive, হুম যারা

এরকম boil ফয়েল খেতে পারে তাদের জন্য perfect, আমাদের মতোন একদম pure বাঙালিদের অসম্ভব।

খুব ই সমস্যা, এরজন্যই করতে পারিনি আরকি মানে খেয়ে আমাদের রান্না পছন্দই হয়নি, একদিন ওখানে আবার ডিম দেওয়া বারণ, micro oven এ, এটা আবার Youtube এর থেকে আমরা দেখে নিয়েছিলাম।

Youtube এ আমাদের এই model টা দিয়ে search করলে ওখানে সব, Youtube এ দেখিয়ে দেয়, Youtube এর মধ্যে তো হয়ই না, কতগুলো fake হয় কিন্তু কম fake হয়, এখন এখন সবই অ্যাঁ real ই দেখাই।

হ্যাঁ, আমি এখন তো বুঝা যায় কোনটা fake কোনটা কী।

হতে পারে তাই অমিতাভ বচ্চন Hindi

ওগুলো open করতেই নেই, পরে আমি জানতে পারি ওগুলো open করলে নাকি ওরা টাকা পায়।

Hindi

আগে যখন COVID situation হলো তখন সবাইকে এরকম দিতো না, অ্যাঁ Youtube এ, অ্যাঁ Youtube কেন, Whatsapp এও দিতো, social media এর সব জায়গাতেই দিতো।

হ্যাঁ আর কতদিন পর বা~ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে , এই ছাই বৃষ্টি হচ্ছিলো এই ছাই বৃষ্টি টা কিন্তু real হয়েছিল জানিস, আমাদের এখানেও পরেছিল।

আমাদের এখানেও পরেছিল, কালো কালো ছাই পরেছিল আকাশ থেকে।

এটা আমরা নিজে~ নিজেরা নিজেরা দেখেছি কালী পূজোর আগে Youtube এ search করে দেখবি কালীপূজোর আগে এরকম একটা ওই আগে গিয়ে কয়দিন আগে যে ঝড় হলো না, কি ঝড়?

আমফান এর থেকেও খতরনাক এই যে কালী পূজোর সময় বৃষ্টি আসবে ঝড় আসবে , কালীপূজোয়।

আরও এর থেকেও বড় ঝড় আসছে? প্রচন্ড মানে তছনছ হবে, যেরম হবে এর থেকে বড়ো, বাবা কী চিৎকার চেঁচামেচি লেগেছে আমার এদিকটা

আরে আমাদের নীচের, আরে নি~ নীচে ঝগড়া লেগেছে বাবা উপর থেকে তুই কোথায়? হ্যাঁ, ও আমি তো ছাদ এ রয়েছি। উরে বাবা এতো শোনা যাচ্ছে? চিৎকার চেঁচামেচি করছে নিজেরা আবার ঠান্ডার রাত, এতো রাত করে চেঁচামেচি।

কলকাতাতে এই একজন যে এখানে হাটলো তুই এখানে হাঁটলি কেন, এটা আমার রাস্তা, এইসব নিয়েই ঝগড়া ঝগড়া তো ঝগড়া বলার মতন না। প্রচুর গলা প্রচুর, হিন্দুস্তানি মেয়ে এত চিৎকার করে না।

ক্যা ক্যা ক্যা ক্যা, ক্যা ক্যা ক্যা ক্যা করে কথা বলে।

তবে যাই বল তাই বল আমি আমি তুই ভা মানে কী বল তো এই এ~ এ~ এই যে আমি তো এরম ভাবেও blog বানাতাম, যে দেখো এক বাড়িতে আমরা হিন্দুস্তানির সাথে কীভাবে থাকছি।

কারবা চৌত ফারবা চৌত এইগুলো আমি অনেক views পেয়ে গেছি ওতে।

ওদের কারবা চৌত তো হয়ে গেলো অ্যাঁ তোর হচ্ছে আহ ধর বলছি ম~ বৃহস্পতিবার ছিল। এরজন্যই Youtube খুললে কারবা চৌত দেখায়। আচ্ছা বৃহস্পতিবার হল

কারবা চৌত হলো, এই আমাদের ধনতেরাস আসছে। রোববারে ধনতেরাস। আমিতো ধনতেরাস এর দিন ভেবেছি রাস্তায় গিয়ে blog বানাবো। ধনতেরাস কটার সময় time?

কিনি তো প্রত্যেকবারই তো কিনি,

তুই ধানতেরাস এর থেকেও তুই বু বা ওই ওতে কেন, পয়লা বৈশাখে, পয়লা বৈশাখে একটা profit আছে।

তোদের ওই side এ নেই কিন্তু আমাদের এই side এ আছে,

কিচ্ছু করতে হবে না ,তুই ধর দু’হাজার টাকা দিলি, দু’হাজার টাকা দেওয়ার পর তোকে আবার একটা সোনার টিপ দেওয়া হলো, সোনার টিপ দেয়, সেই সোনার টিপ টা তোর, তুই তো পেয়েই গেলি ঠিকাছে তুই দু’হাজার টাকাটা যে দিলি সেটা দিয়ে তুই সোনার টিপ পেয়ে গেলি, এইবার ওই দু’হাজার টাকা তো তোর save ই রইলো, মানে ওই টাকাটা তোর নষ্ট হলো না। তুই যে টিপ টা পেলি ওটা gift, আর ধান তুই পয়লা বৈশাখের পর বৈশাখ মাস চলে যাওয়ার পর যখন শ্রাবন মাস আসবে তখন তুই ওই দু’হাজার টাকাটা দিয়ে আবার কিছু কাটিয়ে নিতে পারবি। তুই যা কিনিস ওই দু’হাজারের মধ্যে আরও তিন হাজার, চার হাজার, পাঁচ হাজার মানে আরো

হ্যাঁ ওরা যে ওই তিনটে মাস তো ওদের profit হচ্ছে, ওরা তোর টাকাটা ওই তিন মাস চার মাসের জন্য তোর কাছে নিজের কাছে রেখে দিচ্ছে। এ খাটায় আরকি।

এরজন্য ওদের profit টা হয়

এরকম একটা Facebook এ Youtube এ এরকম একটা video post ও করেছিলাম। পৃথিবীটা এমন হয়ে গেছে কোনো কিছুর স্বার্থ ছাড়া নেই,

করেছিস তোর নিজের কিছুর স্বার্থ আছে , আমি তোর সাথে কথা বলি নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে।

একমাত্র মা বাবাকে বাদ দিয়ে কোনো কারো কথা বলা বাদ দিয়ে কেউ কারো দরকার ছাড়া স্বার্থ ছাড়া কেও কারো কাছে যায় ও না? কেউ কারো সাথে মেশেও না, কেউ কারো সাথে time spent ও করে না। দেখবি এজন্য তো Youtube এ কত এরম ধরণের video দিয়েছে আহ এইবার তোমরা এটা করো ওটা করো, এই কৃষ্ণ ঠাকুরের কত video রয়েছে না এরম এনিয়ে? হম হম প্রচুর ভক্ত যে।

ব্যাথা ছিরে যাচ্ছে, খুব শরীর খারাপ লাগছে।

হম হম, তোর শরীর ঠিকাছে তাইলে হ্যাহ চলছে মোটামোটি। হ্যাঁ weather টা এরকম সমস্যা।

fan না চালালে লাগে গরম, ঠান্ডা আমারতো এই জায়গায় কোনো আমরা যে আমরা তো এখনও পাখা চালাতে হচ্ছে, প্রচুর মশা রে আমাদের এদিকে

জায়গা কোথায় জল জমার, আমিতো জায়গায় দেখি না। জল জমে কোথায়? জল

হ্যাঁ, জল জমে জমেই তো মশা হয়। সেটাই বলছি জলটা জমে কোথায়?

এই দেখ জল জল জমে কোথায় বলতো? এই অ্যাঁ ধর তোর বাঁ~ তোর বাড়ির ছাদের উপর একটা টব রেখেছিস খোলা টব, সেটার মধ্যে জল জমেছে সেখানে larva হয়ে গেলো, সেই larva হয়ে গিয়ে ওখান থেকে মশার সৃষ্টি হলো। হম। ঠিক আছে তোকে অনেক disturb করলাম। আমার সামনে কিছু আহ তুই একটা start কর একটা নতুন channel আমি এটাই চাই তুই start কর

আমিও follow করবো তোকে inspire

করে দিস, সব video গুলো, ঠিক আছে? share আর subscribe কে করবে?

খুললেই subscribe করবেন, একটু channel টিকে like করে দিবেন

hello, hello

আমি জয়ীতা বলছিলাম ও বলো হ্যাঁ স্নেহা আছে? না ও তো পড়তে গেছে ও আচ্ছা ঠিক আছে, শোননা তোমার সাথেই আমার কথা ছিলো